hello লেমন দা। হ্যাঁ বাদ্শা ভাই বলো কেমন আছো? এইতো আমি ভালো আছি ভাই তোমার খবরই পাওয়া যাচ্ছেনা কি গো তুমি কোথাও চলে গেছো নাকি দুনিয়া থেকে নাকি phone টোন করোনা।

ভাবছিলাম তোমার সঙ্গে কথা বলবো যাই হোক তুমি phone করলে তো ভালোই লাগলো তো তুমি কেমন আছো তো আমি তো খুব ভলোই আছি তুমি ভালো আছো তো বাড়ির সবাই ভালো আছে কাকু কাকিমা বোন সবাই বাড়ির ভালো আছে তো? হ্যাঁ বাড়িতে আপাতত সব ভালোই আছে আহ তো এই কিছু দিন আগে একটু সমস্যা হয়ে ছিলো আর কি শরীর খারাপ হয়েছিল তো ঠান্ডা গরম বুজতে পারছো তো এখন আপাতত সুস্থ আছে সব।

তার কারণ বুঝতে পারছো ঠান্ডা গরমের বিষয় টা যদি বলি তো যেহেতু আবহাওয়া change হছে তাই জন্য হয়তো এই জিনিস হচ্ছে যাই হোক সেটা নিয়ে কোনো বিষয় নাই,

ভাবলাম যে phone টা করবো যে aadhar card এর বিষয়ে কি কিছু জানা আছে তোমার? aadhar card এর বিষয়ে কি বিষয়ে জানবে aadhar card তো জানি যে aadhar card তো হচ্ছে aadhar card করছে aadhar card তো আছে আমার aadhar card এর আছে তো aadhar card এর একটু সমস্যা আছে তো aadhar card এর ঠিকানার ঠিকানাটা ভুল আছে

দেখো aadhar card এর যদি ভুলের কথা বোলো সংশোধনের বলি তো দেখো মানে aadhar card এখন এর Three nineteen fourteen মানুষের কিন্তু তৈরি হওয়ার পরে বা যখন মানে নতুন করে আরকি সরকারি দপ্তর দারা যারা তরি করছে তার পরে কিন্তু দেখা যাচ্ছে aadhar card টা

এরকম আরকি একটা বেপার হয়ে গেছে তো সেটা দেখো পুরো একটা কথা বলে যাই এটাতে কোনো কিন্তু public এর কোনো দোষ নেই পুরো দোষটা হচ্ছে যে আরকি typing করছে ওখানে তার দোষ তার কারণ দেখতে পারছো তারা কিন্তু ঠিকঠাক বলছে but যারা করছে তারা কিন্তু মানে ঠিকঠাক করছে না বুঝতে পারলে হ্যাঁ ভাজ্ঞীসরে ভাই তুই তো বোলে একথা তা আমিও তো ভাবছি যে আবুল টাকে যদি আমূল করে দেয় তাহলে তো মানে সমস্যার বিষয় যেমন আমার নাম লেমন যদি কেমন করে দেয় তাহলে কেমন একটা হয়ে গেলো না ব্যাপারটা লেমনের জায়গায় কেমন হ্যাঁ আমাকে আমাকে সবাই তখন ডাকবে যে লেমনের নাম কেমন হ্যাঁ তা এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে গেলো তো এরাকি পড়াশোনা করে কাজকর্ম করেনা এমনি পায়ে গেছে এরা আঙ্গুলচাপ? আরে ওদেরকে দেখো তোমাদিকে একটা কথা বলি সবাইকে আরকি একটা যদি বলি যে minimum average হিসাবে থাকে যে আজকে তুমি এতো

আবার এই হিসাবে একটা লোকের আরকি সংখ্যা দিয়া হয় জাদাতার লোকের তুমি আজকে typing করে aadhar card টাকে তৈরি করবে তাই জন্যেই যদি বলা হয় তো তোমার ইকরা হয়না মানে ওই আরকি PDF করার জন্যে ওরা তারতারি করার জন্যে ভুল ভাল করে দিচ্ছে আহ থালে এরকম করলেতা সমস্যা ওরা মনে করছে যে তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি হয়তো বেশি পয়সা পাবে ওরাকি জন হিসাবে পয়সা দিচ্ছে নাকি পয়সা পাই ওরা যে এক তো দশ টাকা পাচ্ছে কি বিষ টাকা পাচ্ছে এরকম না না দেখো জোন হিসাবে টাকা টাকা পাচ্ছে পাইনা আরকি কিন্তু যেকোনো যদি Company তে কাজ করো তোমাকে একটা average project দিয়ে দিবে জি এই project আজকের মধ্যে আমার complete নিবো বা চাই Company এর ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে সেই রকমই আরকি সরকারি দপ্তরে হিসাবে যে আজকে এতটা aadhar card লাগবে বা প্রত্যেকদিন কার করে দেয় মানে প্রত্যেকদিন এতটা করে জনসংখ্যা আরকি

ও আচ্ছা আচ্ছা আহ এরকম হলে তো তাহলে তো হবেই আরে ভাই আমরা তো মূর্খ সুর্খ মানুষ আমি তো এতো লিখাপড়া জানিনা তো কি আর বলবো এতো কিছু জানিওনা

আমিও চাইছিলাম যে আমার aadhar card টার নাম তো ঠিকই আছে ভুল আছে হচ্ছে ওই ঠিকানাটা তো ঠিকানাটা ভাবছি সংশোধন করাবো আর একটা

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন যাবেনা যদি নামটা সংশোধন করো তো নামটা যাবে mobile number টা তার সঙ্গে সঙ্গে আরকি ইকরা হবে যদি বলিতো add করা হবে বা change করা হবে তুমি যদি চাও করতে তাহলে আচ্ছা। তহলে তো ভালোই হলো mobile number টাও ঢুকিয়ে দিবো আর ঠিকানাটা যেটা আছে ওটাতো change করতেই হবে কারণ ঠিকানার লেগে অনেক সমস্যা হচ্ছে Bank এ post office অনেক জায়গাই এরকম সমস্যা হচ্ছে আর আরেকটা কথা বলছিলাম যে আগে তো ছবি বুজতেই পড়ছো যে ওরা বলে HDquality ছবি নিয়ে গেলো নীচে আমাদের তা ছবি তো ভাই আমার ছবি আমি নিজেই চিন্তে পারিনা তো ভাবছি যে এখন যে ছবি আছে ওই ওই ছবি কি কি করা যাবে হ্যাঁ হ্যাঁ অবস্যই বদলানো যাবে তুমি ছবি change করতে পারো কিনবা যদি চাও নামটা change করতে পারো title টাও হয়তো ভুল আছে বা title হয়তো ভুল আছে বা title টাও add করোনি সেটা করতে পারো mobile number টাও add করতে পারো Update করতে পারো যা করবে সব হয়ে যেতো কোনো ব্যাপার নাই বুজতে পারলে যে হবেনা বলে এরকম কোন মানে নাই but my aadhar dot com এ গিয়ে শুধু যদি বলে আগে হচ্ছিলো কিন্তু ওটা এখন হয়না তো তাই জন্যে তোমাকে প্রথম টা কি করতে হবে যে তুমি যদি aadhar card হারিয়ে যায় যদি number টা তোমার কাছে থাকে অবস্যই সেটা বার হবে ঠিক আছে ওখান থেকে my aadhar dot com থেকে বার করতে হবে কিনবা Update জোতি করো তাহলে Update টা করতে পারবে my aadhar dot com থেকে আমি তোমার বাড়ি থেকে কথা ধরে লাও আর যদি তা ছাড়াও অন্নান্য কাজ করতে যাও তাহলে কিন্তু তোমাকে আধার মানে center এ যেতে হবে আচ্ছা আচ্ছা আরে ভাই আমি তো ওতো কিছু জানিনা কারণ main ব্যাপার হচ্ছে যে আমার কাছে তো ওরকম বোরো তোরো mobile নাই আমার কাছে পুরোনো phone গুলো আছে খালি phone যাই আর phone আসে phone ধারার লেগে কাজ তো ওগুলা কাজ তো আমি করতে পারবোনা তুমি কী করতে পারবে ওগুলা কাজ তা আমারটা করে দিতে। হ্যাঁ অবশ্যই পারবো কেন পারবোনা তুমি এক কাজ করবে না হোলে তোমার aadhar card টা আমাকে ছবি তোলে পাঠিয়ে দিবে যেই দুটো জিনিস করবে আরকি সেটা আরকি আমাকে বোলে দিবে আমি করে দিবো ঠিক আছে হ্যাঁ রে ভাই তোমার কাছে করে নিবো আমার কাছে বড়ো mobile নাই তা কেমন করে দিবো কারো mobile থেকে যদি কারো mobile থেকে যদি আমি তুলে এনে তোমাকে পাঠায় দি তাহলে হবে তোমার কোথায় পাঠাবো তো আমি তো না ওগোলা হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখো mobile থেকে পাঠাতে হলে তোমাকে পাঠাতে হবে না তুমি এক কাজ করবে না হলে mobile লেই তুমি phone কথা বলতে বলতে আজকে বলে দিবে সেটা আমি লিখে নিবো বাকিটা করে দিবো আমি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে হবে ঠিক বলেছো তো তাহলে নাহলে কোনো একদিন তোমার বাড়ি গিয়ে আমি করে নিবো ভাবছি তা হবেনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসো আমার বাড়ি আসো একদিন রবিবার দেখে ছুটির দিনে আসো সেদিনকে যা যা করবে সেদিনকে করে নিয়ো অসুবিধা নেই পারলে পারলে বৌদিকে মানে বৌদিকে নিয়ে গুড়িয়ে নিয়ে চলে যাবে এক সঙ্গে যাবে যেহেতু

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর বলছো রে ভাই এইদিকে যা কাজ এইদিকে কাজকর্ম আছে আর বলোনা আর বুজতেই পারছো আমরা দিন আনি দিন খাই দিন মজুর লোক হ্যাঁ কাজ কমিয়ে দিলো তো আবার খাবো কি দিনের শেষে তো আমাদের রোজকার করে খেতে হবে হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই

তার খবর সবর বোলো তোমার তুমি তা আছো কোথায় তা এখন?

আচ্ছা আচ্ছা তো কোনো কাজটাজ উম পেলা?

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেতো লাগছেই আরে কাজ আমি আর করিনা আমি যে এই যে একশো দিনের কাজ করছি না তো ওখানে aadhar card লাগছে হ্যাঁ বিশাল ব্যাপার এই যে, কৈছে যে aadhar card এর এই যে বলে একশো দিনের পয়সা আসবে তো বলছে aadhar card বলে link করতে হবে আমরা তো ওতো জানিনা না মূর্খ সুর্খ মানুষ বুজতেই পারছো তো আমাদের মহাজন কৈছে যে aadhar card টা বলে নিয়ে যেতে হবে xerox করে করে দিতে হবে তার পরে নাকি পয়সা টয়সা ঢুকবে তা হামি কৈছি হামি কাজ করলাম হামার পয়সা দিয়ে দিবে সঙ্গে সঙ্গে তানা বলে পরে দিবে বলে বলে aadhar card আগে update করতে লাগবে তার পরে বলে আসবে পয়সা এতো মহা মুশকিল ব্যাপার হয়ে গেলো আমাদের জন্যে হ্যাঁ হ্যাঁ মহা মুশকিল বলতে গেলে বলতে যাও তো গরিব মানুষের ক্ষেত্রে কিন্তু একটা মুশকিল আরেকটা ওয়াদার আছে যে সব কিছু নিজের ক্ষেত্রে যদি দেখা যাই তার কারণ একটা aadhar card যদি ভুল থাকে তো তারা কিন্তু নিজের কাজ বাদ দিয়ে আর কি এখানে নাহলে ওখানে কিনবা কোথাও aadhar card cafe কিনতে হবে মানে যেতে হচ্ছে নিয়ে সেইটা ঠিক করতে পারছেনা হ্যাঁ রে ভাই আমার তো ওরকম সমস্যা হয়ে আছে তো ওই দেখে কি আর কি যে করবো ভাবছি যে আমাদের এই দিকে যদি camp ট্যাম্প বসে সরকার থেকে বলে camp নাকি বসাচ্ছে এই হচ্ছে যে কি বলছে দুয়ারের সরকার নাকি তো সেই জায়গাই নাকি aadhar তাধার নাকি ঠিক ঠিক করে তো ভাবছি নাহোলে ওই জায়গা করে ঠিক টা করে নিবো তোমার কি জানা আছে ওই জায়গা করে হ্যাঁ হ্যাঁ দুয়ারের সরকার যখন বসে তখন কি বলে ওরা লে যায় যখন বসে আরকি মাসের যদি একবার বসে তো দেখব একটা নির্দিষ্ট amount বা charge নেবে দুই থেকে আড়াইশো টাকা তো তখন করে দেব আরকি হ্যাঁ রে ভাই ওটা খালি নাম খালি ঠিক করতে ওই যে খালি তো ঠিকানা টা ঠিক করবে তাই নিয়ে লিবে আরাইসো টাকা এতো মালাই টাকা নিয়ে লিবে হা আড়াইশো টাকার যদি কথা বলি তো আড়াইশো টাকার কথা যেটা বলছো আমার যেটা জানা আছে আর কি যারা নতুন aadhar card তৈরি করে বাঁচাদের জন্য যারা তো তাদের কিন্তু আড়াইশো টাকা নেয় আমার জানা নেই যে ওটা নেবে কিনা

মানে খীলাপে আর কি সেটা থানায় ও Report করতে পারে

হ্যাঁ অবশ্যই করতে পারো সেটা নিয়ে কোনো ব্যাপার নেই আর যে টা বলছিলাম যে এখনকার দিনে যদি বলতে যাই তো college এ school এ বা কোনো আর কি Company তে কাজ করতে গেলে প্রত্যেকটা জায়গায় যেখানে যাও কিন্তু সেখানে aadhar card টা আর কি প্রয়োজন দরকার দেখি ও একটা দেশের নাগরিক যদি বলা হয় তার কিন্তু একমাত্র পরিচয় সেই aadhar card পত্র বা aadhar card আর কি যেটা বলা হয় তোমার কাছে যদি aadhar card না থাকে তো দেখবে তুমি সব কিছু কাজে ক্ষেত্রেই তোমাকে নেওয়া মানে নেবে না আর কি তোমার কাছে যদি aadhar card থাকে অনেকটাই ভালো আর কি যেকোনো কাজের পক্ষে তোমার Aadhar Card টা প্রয়োজন পড়বে তাই জন্য আমি বলবো aadhar card টা অবশ্যই যদি ভুল আছে তো ভুলটা অবশ্যই ঠিক করে নাও কিংবা যদি aadhar card টা তোমার কোথায় হারিয়ে গেছে তো যদি number টা আছে সেটাও বার করে নাও তার কারণ aadhar card টা খুব মানে উচিত প্রয়োজনীয় জিনিস যেটা সব ক্ষেত্রে সব জায়গায় আর কি লাগবে তুমি যদি দেখো এখন কার দিনে তো এটা দেখতে পাবে যে কোথাও হয়তো বাইরে গেলে সেখানে হয়তো ভাড়ায় একদিন থাকবে সেখানেও কিন্তু aadhar card টা আর কি চাইবে তো aadhar card টা প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে প্রয়োজন দরকার তাই জন্য aadhar card টা অবশ্যই সঙ্গে রাখবে সঙ্গে না যদি হারিয়ে যাই তাহলে এমন কাজ করতে পারো mobile এ ও সেটা ছবি তুলে রাখতে পারো বুজতে পারলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ ঠিকই বলেছ আরে আর কি বলব আমিও আর এই aadhar card ভুলের জন্য কাজটা হলো না আরে আমার এখানকার একটা মহা জন আছে ঠিক আছে ও হচ্ছে লোক নিয়ে যায় দাদন খাটতে ত ও আমাকে বলছিল যে কোন একটা company তে security guard না কি বলছে বলছে ও টারে বলে কাজ আছে মানে হচ্ছে দেখাশোনা করা gate টেট খোলা হ্যা তা এগুলার নাকি কাজ আছে মানে guard দেওয়া কাজ তো আমাকে বললো যে তুই তো লম্ব্বা চওড়া আছিস সব ঠিকঠাক আছে body সোডি ঠিক আছে

আর কি aadhar card voter card এগুলাই লাগবে তো হামি কইলাম যে হামি তো বেশি দূর পড়ি নি তো ওই মাধ্যমিক pass করছি কোনো রকম টেনে টুনে তা aadhar card voter card আছে তো হামি দেনু তা কৈছে কি না তোর aadhar card দিয়ে হবে না

কৈছে কি যে voter card এর সঙ্গে aadhar card এর ঠিকানা নাকি ঠিক নাই ভুল আছে ঐলেগে বলে আমার নিয়ে যাবে না আমাকে কইলো যে আগে ঠিক ঠিক কর তারপরে তুই আমার সঙ্গে যোগাযোগ করিস তবে কাজটা তোকে দিয়ে দিবো তা হামি আবার বললাম তাহলে এটা ঠিক টিক করতে হবে কাজটা নাকি ভালোই ছিল বসে বসে কাজ যখন কোন সময় সাব রা আসবে তখন নাকি gate টেট খুলে দিতে হবে গাড়ি তারি যাবে আসা-যাওয়ার ঢোকা বেরো করবে এগুলাই নাকি কাজ তা হামি ভাবলাম জি মাঠে-ঘাটে না খেটে ওটাই কাজ করা মানে ভালো তা ঐলেগে আর হলো না aadhar card তো বলে ঠিকানা ভুলের জন্য বলে লিয়ে যাবে না হামাকে তো দেখি aadhar card তা ভাবছি ঠিক টিক করে নিয় আগে না কি বোলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই aadhar card তাই gate man এর যে watchman এর আর কি কাজ দিচ্ছে তো অবশ্যই aadhar card ওখানে কিন্তু প্রয়োজনীয় তার কারণ যদি তোমার aadhar card টি না থাকে তো ওখানে হয়তো এমন হয়ে যাবে যে তোমারটা হয়তো নিচ্ছেনা বা দিচ্ছে না এই তোমাকে নেবে না আর কি aadhar card না থাকলে তার কারণ দেখো যদি বলা হয় একটা উদাহরন হিসাবে বলি ধরো তুমি কোথাও room ভাড়া নিচ্ছ বা এরকম দেখা যাচ্ছে কোথাও হয়তো কেউ room ভাড়া নিচ্ছে তো তার ক্ষেত্রে দেখা যাচ্ছে সে যদি aadhar card না দেয় সেখানে যদি কোনো মানে যদি আমি ধরছি আর কি যে হয় তো কোনো বোমা blast হলো কিন্বা কিছু হলো সে মানে ওই ছেলেটা আসার পরের দিন কেই হয় তো সে aadhar card টা যদি না দিলো তো এটাও তো দেখা যেতে পারে সেই মানুষটাই করেছে বোম blast টা এটাও তো হতে পারে কিন্তু aadhar card টা যদি থাকে সেই room এ ত তারা যদি police আর কি আসার পরে তাদের কেউ দেখাতে পারে কি না এই ছেলে তা আর কে এসেছিলো বা তারা জিজ্ঞাসা করে যদি কে এসেছিল এই দুদিনের মধ্যে আপনার flat কে নিয়েছিল ভাড়ায় নিয়েছিল ত তারা সেই aadhar card এর মাধ্যমে track করে সেই ছেলেটাকে কিন্তু ধরে নিয়ে কিন্তু নিয়ে আসতে পারে বুঝতে পারলে তো aadhar card এর মধ্যে সবকিছু পাওয়া যায় মানে খুঁটি কার লোক কুন্ঠি আছে না আছে কি আছে সবকিছু নাকি জানা যায় হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই তার কারণ দেখো এখনকার দিনে Smartphone এমন একটা জিনিস ত যার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা জিনিস জানা যায় যদি বলি দেখো smart phone ব্যবহার করতে আগে যে Sim টা আর কি তুলি আমরা সেটার মাধ্যমে দেখা যায় যে Sim টা যখন উঠায় কিন্তু সেখানে aadhar card লাগে আর কি নাহলে sim উঠবে না তো সেখানে aadhar card এর দেওয়ার পরে কিন্তু sim তা ওঠে ত sim number যেটাই থাকবে আর কি ত যারা আর কি Tracker কিংবা যারা Hacker আর কি যাদের কথা বলা হয় মানে Police Camp এ যারা থাকে তো তারা কিন্তু সেই sim number যদি তোমার দেওয়া থাকে তো অবশ্যই সেই sim number থেকে তোমাকে track করে কিন্তু তোমাকে ধরে নিয়ে যেতে পারে কি বোলো তো এরকম একটা ব্যাপার ও আচ্ছা এরকম ব্যাপার আমি তো জানিনা এই রকম এতকিছু ভিতরের ব্যাপার তবে আমি শুনলাম যে হামার একটা বন্ধু বলল যে aadhar card দিয়ে নাকি পয়সাও তুলা যাই Bank গিয়ে নাকি আঙ্গুলের ছাপ দিতে হয় দিয়ে নাকি পয়সাও দিয়ে দেয় তা আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে এটা আবার কিরকম করে সম্ভব হামি বই টয় নিয়ে গেলাম না কিছু নিয়ে গেলাম না Bank এ গেলে তো অনেক রকম সমস্যা পয়সা তুলতে গেলে বলে Form fill up করো

হ্যাঁ হ্যাঁ এটা একটা ব্যাপার যে aadhar card যদি তোমার কাছে থাকে তো তোমার মানে Fingerprint দিয়ে তুমি টাকাটা তুলতে পারো যদি কোথাও আর কি যদি problem হয় তাহলে আচ্ছা এরকম হলে তো তাহলে সমস্যা হয়ে গেল তাহলে আমার aadhar card দিয়ে যদি অন্য কেও তুলে নেয় আমার aadhar card টা যদি হারিয়ে গেলো হারিয়ে যাওয়ার পর যদি aadhar card টা নিয়ে গিয়ে যদি অন্য কেউ তুলে ন্যায় পায়সা তখন না না সেটা সেটা কেউ করতে পারবে না তার কারণ যখন aadhar card টা নেয় তখন কিন্তু Fingerprint টা লাগে আরকি টাকা তুলতে ত অবশ্যই fingerprint লাগবে তোমার fingerprint আর মানে দুনিয়াতে যত মানুষই বাস করে কারও কিন্তু fingerprint টা একই নয় তাই জন্য তোমার fingerprint টা প্রয়োজন যে fingerprint টা আর কি টাকা তুলতে গেলে লাগবে ত সেখানে কিন্তু fingerprint নাহলে কিন্তু টাকাটা উঠবে না বুজতে পারলে সেখানে কিন্তু invalid দেখাবে আচ্ছা এরকম ব্যাপার তাহলে তো ভালোই তাহলে তো আর শুনেছিলাম যে নাকি এই যে চোখের নাকি কি লাগায় নাকি aadhar card দিয়ে কি বলছে scanner নাকি বলছে তো ওইটাও নাকি change মেজ করতে হবে না ওটা ওটাই থাকবে নানানা চোখের Scanner এর কথা যদি বলি দেখো চোখে তোমার Scanner করে নেয় যে তোমার যখন aadhar card তৈরি মানে হয় আরকি তখন দেখবে যখন নতুন aadhar card একটা হচ্ছে তৈরি তখন দেখবে চোখ টা আরকি Scan করবে এই চোখ Scan পরে কিন্তু সেই মানে aadhar card টা হয়ে ওঠে তার কারণ তোমার চোখ an হাতের Fingerprint টাই হচ্ছে সবথেকে যদি বলা হয় মূল্য নিউ জিনিস বা মানে

ও আচ্ছা আচ্ছা এরকম ব্যাপার হলে তো বিশাল ব্যাপার তো আমি যে শুনছিলাম যে এরকম নাকি aadhar card এর যেটা এটা তো থাকছে সরকারের কাছে নাকি যতকিছু হম যাবতীয় নথি আছে এগুলো নাকি সরকারের কাছে আছে তো সরকার জমা রাখছে ঠিকই আছে সরকার জমা রাখছে হামার ভালোর লেগে রাখছে জনসাধারণের স্বার্থে লেগে রাখছে

হ্যাঁ সে বিষয়েও যদি কথা বলি তো aadhar card এর যদি কথা বলি তো hacker রা নামটা ঠিক চুরি করে না but তোমার যেগুলো data আরকি আছে যদি বলা হয় aadhar card টা যদি তোমার আরকি তারা পেয়ে যায় যদি aadhar card এর মাধ্যমে bank number আরকি link থাকে তো সেখান থেকে হয়তো তোমার টাকা উঠিয়ে নিয়ে যেতে পারে

Harassment করতেই পারে হয়তো এরকম ব্যাপার হতে পারে জি হয়তো aadhar card সঙ্গে bank এর আরকি aadhar card করতে গেলেতো এই sorryBank account করতে গেলেতো aadhar card অবশ্যই লাগবেই তো তাই জন্য আরকি aadhar card যদি তারা hacker রা পাই এটা তারা যদি মনে করে আরকি যে তোমার টাকাটা উঠিয়ে নেবে কিন্তু তারা সেটা পারবে বুঝতে পারলে তো সব কিন্তু ওই aadhar card মাধ্যমেই কিন্তু মানে সম্ভব

আচ্ছা আচ্ছা হা এরকম ব্যাপার তার মানে আমার যত দুটা Bank account আছে তো দুটা Bank account এ aadhar এর সঙ্গে link আছে হা তা এবার আধার তা যদি হায়রে গেলো বা আধার কেও যদি চুরি করে নিলো তাহলে যে Hacker Hacker বলছে তাহলে ওরা দুটা bank এর সব টাকা পয়সা গুলা উঠিয়ে নিতে পারবে হ্যাঁ অবশ্যই তারা পারবে ওটা তাদেরকে কোনো Fingerprint বা কিছু লাগবেনা তার কারণ তাদের মানে এমন করে আরকি জানা আছে coding এভাবে এমন করে জানা আছে যে তোমার হয়তো টাকা aadhar card এর number দিয়ে তারা কিন্তু টাকাটা উঠিয়ে নিতে পারে হাই রে বাপ তাহলে তো সমস্যা হয়ে গেল দেখা গেলো আমার account এ ডেট কি যদি চুরি হয়ে যাই aadhar card এর number টুম্বার যদি চুরি হয়ে যাই hacker গুলা জেনে নেয় হামার তো কটা টাকা আছে ওগুলো যদি চুরি করে নেয় তাহলে খাবো কি তাহলে তো না খেতে পেয়ে মরে যাব একটা বহুৎ বড় সমস্যা এখন ত মনে হচ্ছে যে টাকা এনে বাড়িতেই রাখতে হবে bank ট্যাঁক এগলা তে রাখা যাবেনা আর এটা নিয়ে কোনো সমস্যা নেই তার কারণ ভারত সরকার আমাদের মানে এভাবে আমাদের Guide করে যে তারা মানে আমাদের ই করতে পারবে না বুজতে পারছো তো আমাদের কে হয়তো aadhar card নিয়ে আরকি যে টাকা তুলতে পারে এরকম পারবে না তার কারন এখনকার আইন ব্যবস্থা কেমনই হয়ে গেছে যদি তোমার aadhar card টা number টা আরকি না পাও খুঁজে বা হারিয়ে যাই বা তোমার bank থেকে যদি টাকা হারিয়ে যাই তুমি থানাতে গিয়ে যেটা report বা Diary করতে পারো যে আমার টাকা আরকি চুরি ক্যরে নিয়েছে তারা কিন্তু ওটা দেখে কিন্তু ওখানে যারা মানে থানা তে hacker যারা Hacker থাকে তারা কিন্তু সেটা দেখে বলেদেয় বলে দিবে জি কে আরকি কার account এ আরকি টাকাটা Withdraw হয়েছে তখন কিন্তু তুমি পুরো আচ্ছা আচ্ছা তাহলে এরকম হলে তো ভালো আরে বুঝতেই তো পারছো আমরা মূর্খ সূর্খ মানুষ অত কিছু জানিনা

bank বই নিয়ে এই সমস্যা এগুলা এতকিছু ভালো মতো বলতে পারিনা তো ঐই লেগে মনে হয় আমাদের কে অটো োরো সাহায্য টাহাজ করে না ইটা মনে হয় ইটা তো হয় আর

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কম সোম এর মধ্যে যদি করে করো তাহলে সেটা করে নেওয়া হবে এটা নিয়ে কোন সমস্যা নেই আর দেখো একটা কথা বলি দুয়ারের সরকারতো নির্দিষ্ট টাকা নেই সবার কাছেই যদি কিছু কমিয়ে এরকম নেয় প্রত্যেক জনের কাছে একই টাকা নেয় আর প্রথমত যেটা কথা আর কি জি যদি বলা হয় যে তোমার টাকা হয়তো টাকা বলছি sorry যে তুমি যেটা বললে আর কি aadhar card যদি হারিয়ে গেল বা

যদিও থাকে তোমার কাছে যদি bank থেকে টাকাটা চুরি হয়ে যায় সেটা বুজতে পারবে যে আমার bank থেকে টাকা এত টাকা ছিল তো কবে টাকাটা চুরি হয়ে গেছে তো আমার sir mobile এ message এসেছে তো sir

ওদের মানে থানায় যারা আর কি Hacker থাকে ত ওরা কিন্তু সেটা তোমাকে খুঁজে নিয়ে এসে বা তোমাকে তোমার টাকাটা কিন্তু পাইয়ে দেবে ও আচ্ছা আচ্ছা এরকম ব্যাপার আরে ভাই আর ইসনা আমাকে দুদিন আগে একটা উম মেয়ে মানুষ ফোন করছে তো বলছে কোন একটা company থেকে phone করছে তা আমার নামে নাকি lottery লেগেছে ঠিকাছে আমি তো বললাম হামি lottery মাতারি কাটিনি আমার নাম কি করে lottery লাগলো তো কয়েছে যে না আমাদের এখেন থেকে অমনি lottery পাইছেন তো কি হয়েছে কি দশ লাখ টাকা lottery লাগছে এমনি যদি lottery নিতে চান টাকাতা নিতে চান তাহলে আমাকে বলবে aadhar card এর number তা বলেন হ্যাঁ তো হামি করলাম কি করে বলবো হামিতো aadhar card এর নাম্বার যানিনা আমি সঙ্গে সঙ্গে খুঁড়ে বেড়াই নাকি বাইরে আছি পরে বলবো তো ঠিক আছে তো বলছে যে ঠিক আছে পরে ফোন করবো কিন্তু হামার বলছে যে দশ লাখ টাকা লেগেছে আমি ফের এই কথা তা বন্ধুকে বললাম

তো দেখা গেল aadhar number নিলো bank এর সঙ্গে কোন bank সঙ্গে link আছে এই bank পয়সা উঠিয়ে নিবে তো আমি তো বললাম যা বেঁচে গেছি এই রকম হলে সমস্যা হয়ে যেত ভাগ্গিস দেয়নি aadhar number টা হ্যাঁ এমন আছে cheat fund company মনে আছে সেটা তোমার মানে এই আহ হ্যাঁ বলে তোমাকে phone করি হয়তো তোমার phone number হয়তো আমার